কী তৈরি করছে কে জানে কিছুই তো জানা যাচ্ছে না।

কালার করা আছে উম নীচে তো কিছু দেখা যাচ্ছে না।

এদিকে লাইট লাগানো আসে সামনে কিছু মোটরসাইকেল আসে।

এইখানে একটা শপিংমল দেখা যাচ্ছে শপিংমল -এ তেল--

ওপারে লাইট লাগানো আসে ফ্যান লাগানো আসে হোয়াইট কালার দেয়ালে কালার করা আসে।